এবং কি একটা মিড ডে মিল এর মঞ্চ আছে--

এইটা একটা প্লেস যেখানেএকটা ডাইনোসর এর পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে।

এটা কোনো একটা কলেজ বা অফিস হবে যেখানে সুন্দর ভাবে একটা গেট আছে । নন আর --